আলমারিটি-ই- দেখতে খুব সুন্দর । আলমারিটি খোলার জন্য দুটো হ্যান্ডেল রয়েছে। সাম নিচে-এ- মেঝেটা টাইলস -এর।

তার সামনে-এ- উমম কয়েকজন লোক হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

পেছনের জিম এর উমম নএও নানারকম জিনিসপত্র রয়েছে ডাম্বেল রয়েছে আরো অনেক সরঞ্জাম রয়েছে জিম করার।

এখানে দেখা যাচ্ছে একটা ছেলে তার হাতে ফোন রয়েছে। ফোন টা অ্যাপেলের এর ফোন। সে একটা চেয়ার এর ওপর বসে ফোন এ কথা বলছে।

ইয়ার্ড - এর যেখানে গাড়ি ঠিকঠাক করা হয় এখানে উম বাই ওয়ান মম বাই ওয়ান বাই টু বাই থ্রী বলে লেখা রয়েছে।